হম তারপরেই result বেরোলো test এর Pass list এ নাম উঠে গেছে হ্যাঁ আমি ভাবতে পারিনি যে pass list এ নাম উঠে যাবে Because ও তোমার আরে তোমার ওই আহ maths টার জন্য একটু সমস্যা হচ্ছিলো কিন্তু ভাবতে পারিনি যে pass list এ নাম উঠে যাবে Preparation তো ভালো চলছে কিন্তু অংকটা নিয়ে একটুখানি গোলমালে আছি অন্য subject গুলো ঠিকঠাক এগোচ্ছি আহ syllabus তো syllabus টা তো পাল্টে তো গেছেই plus আমাদের আরো বেশি খাটনি হচ্ছে আগের বছরে তোমার হচ্ছে অংকে syllabus টা অত মানে বেশি ছিল না আদ্ধেক ছিল কিন্তু আমাদেরটা পুরো বই এইবারে পুরো বই যেটা হয় স্বাভাবিক ওইটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আমাদেরও আছে trigonometry না লব হ্যাঁ লব কুশের first এর দিকে আছে ওই trigonometry এর অংক যাচ্ছে তাই লাগে আহ trigonometry মাথায় ঢোকে না কি করছি

হম বলেছি বলেছি sir ও ভালো করে আমাকে বোঝাচ্ছে এবার আমি যখন আমি নিজে practice করতে বসছি না তখন পুরো ভুলিয়ে যাচ্ছে ওই যে তোমার degree গুলো আছে না sin cos theta এর যে degree গুলো আছে না ওটার মান গুলো যে করতে হবে ওটাতেই আমার প্রচুর ধুক্কু লাগছে chart টা ভালো করে পড়েও মুখস্থ হ্যাঁ Sin cos sin cos না দাড়াও Sin cos theta cosec sec cot এই গুলো

সেগুলোর মোটামোটি আমার preparation ভালো ভালো মত এগোচ্ছি আমার ওই subject গুলোতে কোনো problem নেই কারণ ওই গুলো তো সব মুখস্থ করার জিনিস আমি মুখস্থ ভালো করে পারি অংকটা নিয়ে মাথা খাটানোর জিনিস

হ্যাঁ আমি ঐগুলো দেখছি ওই ছোটোখাটো জিনিসগুলোই যেগুলো problem হয় সেগুলো আমি দেখছি হম হম হম

হ্যাঁ এখন আমি নতুন এই আহ test paper টাই কিনেছি এ বছরের টা ওইটা আমি আহ solve করছি আসতে আসতে

হ্যাঁ তাই আমার বাড়িতে আহ যে maam টা আসে arts group টা পড়ায় তো সে ও বলছে same কথা যে আহ তুমি যদি আহ এর ওই তুমি test paper টা যদি solve নাও তালে ওখান থেকে তোমার eighty percent বা ninety percent number উঠে যাবে

আমাদের মাধ্যমিক হচ্ছে february এর তেইশ তারিখ থেকে february এর তেইশ তারিখ থেকে শুরু হবে march এর তিন তারিখে গিয়ে শেষ হবে

School এর কথা বলতে পারবো না কারন school এ তো আমাদের extra class হচ্ছে না Extra class ও হচ্ছে না plus তোমার যে online class সেটাও হচ্ছে না এবার আমরা বুঝতে পারছি না আমরা অন্ধের মত তোমার সহায়িকাটা পড়ে যাচ্ছি আর test paper solve করে যাচ্ছি কেরকম types এর যে question আসবে সেগুলো maam কিছু বলছে না বললে কি বলবো maam বলবে যে maam আহ না maam বলবে যে test paper ভালো করে solve করো ওই তোমার test এর আগে যখন school ছিল test এর আগে যখন school হচ্ছিল তখন আমাদের Geography maam বলেছিল যে তোমাদের মাধ্যমিক পরিক্ষার কিছুদিন আগে মানে কিছুদিন আগে না যখন ওই তোমার test এর পরে যখন ছুটিটা পরবে তখন তোমাদের কয়েকটা sample question পাঠিয়ে দেব কিন্তু এখনো পাঠানো হয়নি দেখো আমি বললে তো কিছু হবে না এখানে সবাইকে বলতে হবে আমি বললে থোরাই কি দেবে Problem টা আমার হচ্ছে হয়তো দুম করে বলে দেবে যে তুমি তোমার বাড়ির maam কে গিয়ে আহ বলো তো সে করিয়ে দেবে কিন্তু আমি একা বললে হবে না কিন্তু যদি সবাই মিলে এক সঙ্গে বলি তাহলে জিনিসটা একটা ভেবে দেখা যায়

হ্যাঁ হ্যাঁ এটা আমার হবে

কিন্তু আমরা এখানে কি বলবো বলো এবার যদি maam দের কে সবাই মিলেও যদি একসাথে বলি তো maam বলবে যে তোমরা সহায়িকাটা সহায়িকা বই দেখো আর test paper টা দেখো পুরো মুখ বন্ধ করে দেবে আমাদের কিছু বলার নেই আর এদিকে maam রা না তোমার হচ্ছে extra class গুলোও নেই না

ওইগুলোই আমি পড়ছি last পাঁচ বছরেরটা

দু হাজার একুশটা হয়নি হয়েছিল দু হাজার একুশেরটা হয়নি হম হম যেকোনো একটা subject এর আহ তুমি যেকোনো একটা subject এর আহ এই question tough করবে

হম history আর life science

হম হম

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হম

না দেখো আমার aunty বলছে যে যদি তোমাদের lockdwon টা দুম করে যদি এ পরে যাই january ইর তিন তারিখ থাকে তাহলে তোমাদের যে test এর number টা পেয়েছো ওটা হিসেবে তোমাদের তুলে দিতে পারে বলছি তাহলে maam তাহলে মাধ্যমিকের জন্য যে এতটা খাটছি তাহলে সেটা পুরো বৃথা হবে? ও বলছে কি আর করা যাবে বলো

আমাদের পরীক্ষা দিতে হবে হম

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন? ওয়ালেকুম আসসালাম। হামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ আপনার দিনকাল যাচ্ছে কেমন? আমার দিনকাল হচ্ছে, যাচ্ছে মোটামুটি যাচ্ছে একটা আহ ছিল সারাদিন কাজের চাপে যা হয় আর কি। ও আচ্ছা আচ্ছা আহ আপনার পড়াশুনা শেষ, শেষ হয়ে গেছে এখন? আসলে পড়াশুনা হচ্ছে আমি এখন D~degree second year এ আছি আর হচ্ছে পাশাপাশি একটা ছোটো job করতেসি তো ওই সারাদিন হচ্ছে আর এই কাজে কাজে সারাদিন ই ব্যস্ততার মধ্যে ই চলে যায়। ও আচ্ছা আচ্ছা। কোথায় job করতেসেন? আমি এখন তে আছি। ও আচ্ছা আচ্ছা। মানে কি কোন sector এ job করতে কোন sector এ এটা হচ্ছে আপনার বাংলাদেশ melamine যে factory টা, ঐখানে হচ্ছে store officer হিসাবে আমি এখন আছি, তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Store store এর কাজ করা তো অনেক,

অনেক challenging মানে আসলে মানে এখানে না একটা পুরুষ মানুষ আহ রা হয়তো এই জিনিস টা complete করতে পারে বা তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু কিন্তু মেয়েদের জন্য না অনেক কষ্ট হয়ে যায় অনেক চাপ থাকে সারাদিন। একটু এটার জন্য, করতে হচ্ছে। বা অনেক সময় দেখেছি যে, জরিমানা হইতে হইতে বেঁচে যাই এমন একটা অবস্থা হয়। ও আচ্ছা আচ্ছা তাহলে তো আহ অবশ্যই আপনি খুব একটা tough job এ আছেন আহ যখনি বললেন যে আপনি আহ store এ আহ job করছেন আহ মানে আহ আপনার posting টা হচ্ছে store এ আর কি আহ আহ তখনই আমার কাছে মনে হল যে আহ এই কাজটা তো আসলে আহ মানে male work আর কি যেটা বলি যে এটা হচ্ছে female work আমি প্রথম শুনলাম আরকি যে store এ কোন female কাজ করছে।

আসলে আহ job এ যখন এই চাকরিটায় যখন ঢুকলাম তখন হচ্ছে মানে তেমন পরিচিত কেউ ছিলনা আর কাজটা আমার খুব দরকার ছিল

challenge টা আমি নিজে থেকে নিজেকেই দিলাম যে আমি আসলে আমি পারি কিনা যতটুকু পারি আছে আলহামদুলিল্লাহ। আরো বেশি সামনের ভালো করার অনেকটা চেষ্টা চলতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা কতদিন আপনি এই কোম্পানিতে জব করছেন? এখন আপাতত আমার হচ্ছে এক বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এক বছর পড়াশোনার পাশাপাশি তো ভালোই আপনি নিজের খরচ নিজেই চালাচ্ছেন। খরচ ও চালাতে পারতেছি তারপরে হচ্ছে

আমার মনে হয় যে আমার দিক থেকে আমি হয়তো আরো চেষ্টা করতে পারি সামনে কিভাবে ভালো করতে পারি তো জানেনই তো এখন আমাদের চাকরির বাজারের অবস্থা অনেক কঠিন।

মোটামুটি time হচ্ছে covid আগের থেকে শুরু হয়েছে ল তারপরে covid তো সব জায়গায় প্রচুর মানুষ আন এমপ্লয়েড হয়ে গেছিল তারপরে after covid ওতো সেরকম job opportunity তৈরি তো হয়নি মানে সেখানে আপনি যে covid পর পর একটা জায়গায় ঢুকে গেছেন মানে কাজের জন্য সেটা একটা অনেক বড় ব্যাপার। আপনার job এর ক্ষেত্রে যেহেতু স্টোরে আছেন ওই যে যেটা বললাম আমি যতটা দেখছি যে স্টোর হচ্ছে মেইল ওয়ার্ক আর কি কারণ খুব দৌড়াদৌড়ি করার লাগে হিসাব কিতাবের ব্যাপার আছে। আহ তারপর আসলে অনেক চোর ধরতে হয় মানে ব্যাপারটা হয়ে গেছে ওইরকম যে প্রতিটা জিনিসের তো আপনার pin point হিসাব রাখতে হয় যেহেতু হিসাবের ভিতরে একটা company এর মানে কত জিনিস কত মালপত্র ঢুকছে কত মালপত্র বের হচ্ছে এই জিনিসগুলা কিন্তু অনেক কঠিন হয়ে যায় এই জিনিসগুলোর উপরে সেটাই রিজার্ভ কত থাকছে এত্ত নজরদারিটা কিন্তু খুব খুবই tough একটা কাজ এবং খুব boring একটা কাজ মানে এই কাজটা আপনি কিভাবে handle করছেন এবং এক বছর ধরে এটা আমার কাছে খুব really astonished হলাম আর কি আপনার কথা শুনে, আসলে আমি কিভাবে করতেছি সেটা আমি আমি নিজেও জানিনা ভাই তো সারাদিন কাজ শেষে যখন বাসায় আসি তখন মনে হয় যে আমি হয়তো আর এই দুনিয়ায় নাই তখন মনে হয় যে মাঝে মাঝে বলি আমি যে আমি আর চাকরি করবইনা।

জিনিসটা মনে হয় হয়ে ওঠে না। মাঝে মাঝে ইচ্ছে করে যে নিজের থেকে কিছু করি বা আমিও কয়েকজনের কর্মসংস্থান তৈরি করতে পারি বুঝছি মানে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে চিন্তাভাবনা করতেছি। বুঝছি। সেক্ষেত্রে আসলে আমার পরামর্শ থাকবে যে আপনি যদি নিজে উদ্যোক্তা হতে চান তাহলে হয় কি যে job market থাকতে হয় কেন থাকতে হয় যে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কত রকম challenge এর সম্মুখীন হইতে হয় মানে কত রকম আপনি challenge ফেস করবেন এবং কত রকম challenge কে আপনাকে

আপনি challenge গুলো ফেস করছেন এবং একটা সময় কিন্তু মানুষের অসহ্যটা কিন্তু সয়ে যায় গায়ে প্রথম প্রথম সব অসহ্য লাগে অসহ্য লাগে অসহ্য লাগে তারপর দেখবেন যে অসহ্য তাই সয়ে যায় সয়ে যাবে আর কি। অভ্যাস হয়ে যায়। ভালোলাগায় পরিণত হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আমি ছোটকালে একটা নাটক দেখছিলাম এরকম যে দেখা যাচ্ছে tannery এর পাশে মানে হাজারীবাগ tannery র পাশে বাড়ি ছিল,

এই যে প্যারা গুলো নিচ্ছেন নিচ্ছেন নিতে নিতে একটা সময় মনে হবে যে যখন আপনি job less হবেন তখন মনে হবে যে কি যেন নাই কি যেন নাই মানে প্যারাটা নাই এটা হচ্ছে একটু ইয়ে লাগে।

উদ্যোক্তা হবেন তখন ওই যে বললাম যে কি কি ফেস করবেন মানে একটা উদ্যোক্তার যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে কি অনেক আরও বেশি problem face করতে হয় আর কি আর অনেক কিছু কে face করে তারপরে উদ্যোক্তায় পরিণত হয় এটা হচ্ছে কি যে একটা job এ থাকা মানে আপনি আগের থেকে বুঝতে পারছেন যে আপনাকে কোন কোন জায়গাতে নজর রাখতে হবে কোন কোন জিনিস শিখতে হবে কোন কোন জিনিসগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে এইটা আপনার একটা লার্নিং হবে অবশ্যই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আরও কয়েক বছর যদি আমার পরামর্শ থাকবে যদি একটু যবে থাকেন এটলিস্ট আরও এক বছর থাকলে হবে কি যে আপনার জন্য সুবিধা হবে এই হচ্ছে বিষয় মানে আমার sight থেকে আমার পরামর্শটা দিলাম আর কি আপনি কি মনে করেন না আসলে আপনার কথার আমি এখন মানে বুঝতেছি যে আসলে আমার সামনে হয়তো আরেকটু যদি সময় নিয়ে আমি করি তাহলে কিন্তু আমি অনেক কিছু বুঝতেছি আপনি আপনার কাছে নতুন একটা বিষয় শিখলাম জিনিসটা যে আশেপাশে আমার অনেকটা দেখতে হবে আমার পরিবেশটা দেখতে হবে যে কিভাবে আমি কিভাবে কাজ করব যেটা এখন করে আসতেছি উদ্যোক্তা হওয়াটাও কিন্তু খুব একটা সহজ বিষয় না। না না না আপনি যখন চাকরি করছেন যত প্যারা উদ্যোক্তা মনে হয় নিজের মতন হুকুম দারির কিছু নাই কিন্তু একটা উদ্যোক্তার জন্য যে জিনিস টা সব থেকে বেশি face করতে হয় সেটা হচ্ছে challenge কে face করতে হয়। আপনি যখন job এ থাকবেন তখন কিন্তু আপনি সবসময় একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন যে আপনার কত রকম চ্যালেঞ্জ গুলো কে ফেস করছেন আরো কত রকম চ্যালেঞ্জ গুলো কে face করা যায়। হ্যাঁ এবং এই জায়গা থেকে যদি আপনি শেখার একটা প্ল্যাটফর্ম হিসাবে নিয়ে নেন এবং আপনি যদি একটা vision রাখেন যে হ্যাঁ আমি after two year আমি সেই হিসেবে নিজেকে introduce করবো বা এই sector এ আমি হচ্ছে আসলে develop করার চেষ্টা করবো নিজেকে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হবে যে job টা আপনার জন্য helpful হবে কেনো শেখার ক্ষেত্রে। শেখার প্লাটফর্ম হিসেবে যদি আপনি নেন কারণ আসলে হয় কি যে job জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন আছে যে পৃথিবীতে বিশুদ্ধ চাকরি বলতে কিছু নেই আসলে সত্যি কথা পৃথিবীতে বিশুদ্ধ চাকরি বলতে কিছু নেই আপনি যেই চাকরি করতে যান না কেনো আসলে চাকরি একটা জিনিস এটা খুব মানুষ ই enjoy করে একটা সময় সয়ে যায় ব্যাপার টা এই টা, যারা বলে যে হ্যাঁ চাকরি ভালো লাগতেছে আসলে তার ওই টা সয়ে গেছে। ব্যাপার টা এই। আর হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিষয়। তবে আপনার যে working sector এটা অবশ্যই নিঃসন্দেহে যে আপনি খুব একটা সাহসী পরিচয় দিচ্ছেন নিজেকে এবং একটা সময় পরে যে আপনি নিজেকে দেখবেন যে ফিল করবেন যে আমি এই কাজ তাও করে আসছি, এই সেকটর এও আমি এই কাজ করে আসছি এটা হচ্ছে ব্যাপার।

আমি হচ্ছি নিজের কথা নিজে কথা বলে আমি তাদের সাথে নিজে কথা বলছি বড় বড় স্যারদের সাথে তখন তারা হচ্ছে চিন্তা করছে করল যে যে এটা কি একটা মেয়ে কি পারবে এই জিনিসগুলা তখন আমি বললাম যে স্যার আপনি যদি আমাকে একবার আমাকে যদি কেউ একটু গাইডলাইন করে আমি অবশ্যই জিনিসটা পারবো আমি করতে চাই তো উনাদেরকে এরকম আমার আসলে আমার আত্মবিশ্বাস টা তখন আত্মবিশ্বাস এর জায়গা থেকে আমি আমার মনে হয় যে আমি দিতে পারছি তো সেটা উনারা হচ্ছে বিশ্বাস পরিচিত লোক ছাড়া একটা ভাল চাকরি পাওয়া যাচ্ছে না বা হয়ত এখানে যার দক্ষতা আছে সে আসতে পারতেছে না অথচ যাদের দক্ষতা নাই যাদের পরিচিত লোক রয়ে গেছে তারা কিন্তু ঢুকে বসে আছে। সেটাইতো জব লাইফে ঢুকলে অসংখ্য মানুষ দেখা যায় যাদের আসলে সেরকম কম্ভিটেন্স বা দক্ষতার লেভেলটা খুবই কম এবং এমন আমি নিজে কাজকর্ম ক্ষেত্রের করতে যেয়ে দেখছি এমন ভালো ভালো যা পর্যায়ে কত ভালো ভালো পদে বসে এবং কি বলবো? খুব অদক্ষ মানুষজন বসে আছে এবং এত কিছু কম বুঝে তখন মনে হতো যে আসলে এরা কিভাবে এই জায়গাটা ডিল করছে বা এই পথটা করছে আর কি? এইটা একটা ব্যাপার থাকে যে এই ডিসক্রিমিনেশন টা তো থাকবেই স্বাভাবিক।

আর আমি হচ্ছি আর আমি নিজে থেকেই এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে যাদের আসলে চাকরিটা খুবই প্রয়োজন থাকে আর যে পরিবারের আর একটা সমস্যা থাকে বা যে কোন সমস্যার কারণেই কিন্তু মানুষ ঘর থেকে বাহির হয় একটা কাজের খোঁজ করে কখন যখন সে একটা পর্যায়ে সে একটা তার দক্ষতা টা দেওয়ার পরেও তার কাজ পাচ্ছে না তখন তার কাছে কেমন লাগে বা অনেক সময় দেখা যায় যে তাদের কাছ থেকে ভূয়া ভাবে টাকা নিতেছে হ্যাঁ সেটাই।